এগুলিতে রয়েছে ঠমেটোর সব্জি পিঁয়াজের সব্জি এবং কিসু আঃ রসুনের বিচি এবং আরও আশেপাশে রয়েছে অনেকগুলি বিচি।

এখানে অনেকগুলি লোক রয়েছে তাদের সামনে রয়েছে অনেকগুলো মাটি এবং কয়েকখান দোখানও রয়েছে।

এজ কয়েকজন লোক ওখানে বসে আছে।

রয়েছে চেয়ার টেবিল এবং রয়েছে একটি কারেন্টের বাল্ব ।

লোক দাঁড়িয়ে রয়েছে এবং এখানে রয়েছে একটি বাইক এবং তাদের পাশে রয়েছে একটি গাস এবং এখানে রয়েছে একটি কাপড়।

সামনে দুজন লোক দাঁড়িয়ে আ--

আমি এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্টখাট্টো পার্ক ।

আমি এখানে দেখতে পাচ্ছি একটি নদ--

এই নদীর মইধ্যে মহিলা পুরুষ অনেকজন উম দাঁড়িয়ে ভগবানের প্রতি প্রার্থনা করতেসে।

অনেকজন লোক দাঁড়িয়ে রয়েছে এবং তার আশেপাশে রট লাইট দিয়ে সাজানো রয়েছে এবং তাদের মধ্যে একটি মূর্তিও রয়েছে।

রুমের মইধ্যে রয়েছে দুটি চেয়ার দুটি চেয়ার এবং এখানে রয়েছে একটি ডাস্টবিন ।

আমি এখানে দেখতে পাচ্ছি একটি দুকা--

আমি এখানে দেখতে পাচ্ছি এক কয়েকটি টাও--

আমি এখানে দেখতে পাচ্ছি একটি নদী।

এখানটোর বোর্ডও রয়েসে এবং সামনের দিকে রয়েছে একটি দরজা।

আমি এখানে দেখতে পাচ্ছি একটি চার্জ এই ছার্চের মইধ্যে উম একজনের বিবাহ হচ্ছে।

এই দুকানে রয়েচে আলু পিয়াজ কলা এরপর রয়েচে ধনিয়াপাত্তা।

খিরাও দেখা যাচ্ছে একবারে এখানে দেখা যাচ্ছে কদু।

আমি এখানে দেখতে পাচ্ছি স্মার্ট ক্লিনিক্যাল ।

স্মার্ট কিনিকেলের কিছু আ রয়েছে একটি ফ্যান রয়েছে।

আমি এখানে দেখতে পাচ্ছি একটি লাইবেরি ।

তার পাশে রয়েছে একটি বাইক এবং তাদের সামনে রয়েছে দোকানের মধ্যে রয়েছে একটি ইস্ক্যানার ।

এই মেলাতে তিনটা চরকি দেখা যাচ্ছে এবং তার আশেপাশে অনেকগুলি লোক রয়েছে।